ল্যামটির দ্বারা অনেক গাছপালা পইষ্কার দেখা যাচ্ছে।

পুরো স্টেডিয়াম -এর মাঠটি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নতা ।

রাস্তার উপর দিয়ে অনেক গাড়িঘোড়া চলাচল করছে।

এই ছবির মধ্যে একটি জু দেখা যাচ্ছে।